git এ stashing এবং cleaning এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা stashing সম্পর্কে শিখব
আমরা শিখব যে
tutorial record করতে ব্যবহার করছি
আপনি পছন্দের যে কোনো editor ব্যবহার করতে পারেন
tutorial অনুসরণ করতে git commands এবং git এ branching সম্পর্কে জানতে have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
এখন stashing সম্পর্কে শিখি
stashing ব্রান্চের অস্থায়ী পরিবর্তনগুলি সংরক্ষণ করতে ব্যবহৃত হয়
branches সুইচ হওযার সময় এটি committing ছাড়া বর্তমান কাজ থামাতে সাহায্য করে
অস্থায়ী পরিবর্তনের stash যে কোনো সময় ফেরৎ আনা যেতে পারে
আমরা ইতিমধ্যে tutorial এই শৃঙ্খলায় stash term সম্পর্কে শুনেছি
এখন এটি আরো বিস্তারে শিখি
terminal খুলে শুরু করি
আমরা আগে বানানো git repository mywebpage খুলবো
লিখুন: cd space mywebpage এবং enter টিপুন
আমি প্রদর্শন করতে html files ব্যবহার অব্যাহত রাখবো আপনি পছন্দের যে কোনো files type ব্যবহার করতে পারেন
এখন থেকে terminal প্রতিটি command লেখার পর enter key টিপতে মনে রাখুন
প্রথমে branch list যাচাই করতে লিখুন git space branch
আমি ইতিমধ্যে chapterthree named একটি branch বানিয়েছি
প্রদর্শন করতে আমি এর ভিতরে একটি commit করেছি
লক্ষ্য করুন যে আপনি একটি branch এবং তার ভিতরে commit ও বানিয়েছেন
আমরা নিম্ন লিখে branch chapterthree যে যাবো git space checkout space chapterthree
git log যাচাই করি
এটি সেই commit যা প্রদর্শন করতে chapterthree branch বানিয়েছি
ls লিখে folder বিষয়বস্তু যাচাই করি
আপনি windows operating system কাজ করলে ls command এর বদলে dir command ব্যবহার করুন
এখানে তিনটি html files রয়েছে
এখন mypage html file কিছু পরিবর্তন করব
এখন নিম্ন লিখে mypage html file খুলুন লিখুন gedit space mypage html space ampersand
আমি আমার writer document থেকে যা আগেই সংরক্ষণ করেছি এই file কিছু lines copy paste করব
তারপর files সংরক্ষণ এবং বন্ধ করুন
git status যাচাই করতে লিখুন git space status
আমরা বুঝতে পারি যে আমাদের পরিবর্তন এখনো প্রস্তুত নয়
আমরা একটি বড় project কাজ করলে প্রায়ই branches স্যুইচ করার প্রয়োজন হতে পারে
এখন ধরুন আমরা অন্য কিছু করতে আমাদের master branch ফিরে যেতে চাই
লিখুন: git space checkout space master
এটি error দেখায় যে পরিবর্তনগুলি কমিট করা ছাড়া আমরা অন্য branches ফেরৎ যেতে পারি না
আমি এখন পরিবর্তন commit করতে চাই না কারণ আমার কাজ শুধু অর্ধেক হয়েছে
আমরা hyphen hyphen force flag ব্যবহার করে জোর করে এই branch থেকে প্রস্থান করলে পরিবর্তনগুলি সরানো হবে
কিন্তু কি হয় যদি আমি অস্থায়ীভাবে পরিবর্তনগুলি সংরক্ষণ করতে চাই এটি stashing ব্যবহার করে করা save
আমরা পরিবর্তনগুলি অস্থায়ীভাবে সংরক্ষণ করতে পারি লিখুন: git space stash space save space double উদ্ধৃতিতে stashed mypage html
এখানে stashed mypage html সেই stash এর name যা আমি দিয়েছি আপনি পছন্দ অনুযায়ী এর name দিতে পারেন
terminal stash এর name এবং branch এর name যেখানে stash বানানো হয়েছে তা দেখায়
আমরা git status যাচাই করতে লিখব git space status আপনি nothing to commit ম্যাসেজ দেখেন
এখন আমরা branches we যেতে পারি
এখন master branch এ যাওযার চেষ্টা করি লিখুন git space checkout space master
উল্লেখ্য যে stashing এর পর আমরা অন্যান্য branches যেতে পারি
এরপর stashing এর অন্য উপায় দেখি
এইজন্য আমি নিম লিখে আবার chapterthree branch যাবো git space checkout space chapterthree
এখন আমি history html file edit করব লিখুন: gedit space history html space ampersand
আমি এখানে writer document থেকে কিছু lines জুড়ব
তারপর file সংরক্ষণ এবং বন্ধ করব
এখন git status যাচাই করতে লিখুন git space status
ধরুন উদাহরণস্বরূপ stash এ আমি এই পরিবর্তনগুলি অন্য উপায়ে সংরক্ষণ করতে say লিখুন: git space stash
মনে রাখবেন যে আমি এখানে stash name দেইনি
আমরা stash name না দিলে stash নবীনতম commit এর name সংরক্ষণ করা হবে
এরপর যাচাই করব যে stash এর name এবং নবীনতম commit একই কিনা
প্রথমে git log যাচাই করি
stash সূচী যাচাই করতে লিখুন git space stash space list
আপনি দেখেন যে নবীনতম commit এবং নবীনতম stash এর name একই
মনে রাখবেন যে নবীনতম stash আগে তালিকাভুক্ত করা হয় যার means stashes কালানুক্রমিকভাবে তালিকাভুক্ত করা হয়
এটি সেই stash id যা নিজে থেকে তৈরী হবে
প্রদর্শন করতে আমি আরেকটি stash বানাবো
এরজন্য আমি story html file edit করব লিখুন: gedit space story html space ampersand
আমি story html file কিছু lines যোগ করব
তারপর file সংরক্ষণ এবং বন্ধ করব
এখন আমি stash a পরিবর্তনগুলি সংরক্ষণ করব
লিখুন: git space stash space save space double উদ্ধৃতিতে stashed story html
এখন stash সূচী যাচাই করতে লিখুন git space stash space list
আমরা দেখতে পারি যে এখন chapterthree branch তিনটি stash রয়েছে
কিছু পরিস্থিতিতে আমাদের মনে থাকে in যে stashes we কি পরিবর্তন সংরক্ষণ করেছি
এখন দেখি যে এটি কিভাবে যাচাই করে
উদাহরণস্বরূপ আমি stash @{0} এর বর্ণন দেখতে say
তাই লিখুন: git space diff space stash at the rate @ চিহ্ন কোঁকড়া বন্ধনীতে zero
আমরা story html we পরিবর্তন দেখতে পারি এটি তা যা stash @{0} তে সংরক্ষণ করেছি
এরপর আমরা stashed files কাজ অব্যাহত রাখব
এরজন্য আমাকে প্রথমে stashes প্রয়োগ করতে have
stash সূচী যাচাই করতে লিখুন: git space stash space list
উদাহরণস্বরূপ এখন আমরা stash @{1} প্রয়োগ করব
এটি করতে লিখুন: git space stash space apply space stash @সিঙ্গল কোঁকড়া বন্ধনীতে 1
আপনি stash id উল্লেখ না করলে নবীনতম stash অর্থাৎ stash @{0} প্রয়োগ করা হবে
আপনি দেখতে পারেন যে stash সফলভাবে প্রয়োগ করা you
এখন stash সূচী যাচাই করতে লিখুন git space stash space list
আমরা দেখতে পারি stash @{1} যা এখনো সূচীতে রয়েছে এবং এটি ভবিষ্যতে বিশৃঙ্খলা দেখাতে পারে
তাই stash প্রয়োগ করার পর এটি ম্যানুয়ালি মোছা ভালো
stash @{1} মুছে ফেলতে লিখুন: git space stash space drop space stash @চিহ্ন কোঁকড়া বন্ধনীতে 1
stash সূচী যাচাই করতে লিখুন: git space stash space list
আমরা দেখতে পারি আমাদের stash @{1} মোছা হয়েছে এবং stash @{2} stash @{1} we গেছে
এখন আমরা stash অন্য কোন উপায়ে প্রয়োগ করা শিখব লিখুন: git space stash space pop
আমরা দেখতে পারি আমাদের stash @{0} প্রয়োগ হয়েছে
তাই আমরা stash pop command ব্যবহার করলে সবচেয়ে নবীনতম stash so হল stash @{0} প্রয়োগ করা হবে
আবার আমরা stash সূচী যাচাই করব লিখুন: git space stash space list
এখন আমরা দেখব যে stash @{0} মোছা হয়েছে এবং stash @{1} stash @{0} হয়ে গেছে
stash pop command stash @{0} প্রয়োগ করবে এবং ise নিজে থেকে মুছে ফেলবে
এরপর আমরা শিখব সকল stashes একসাথে কিভাবে মোছে
repository থেকে সকল stashes মুছে ফেলতে লিখুন git space stash space clear
আবার stash সূচী যাচাই করতে লিখুন git space stash space list
আমরা দেখতে পারি আমাদের stash সূচী এখন খালি
এর সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
এখানে আমরা stashing সম্পর্কে শিখেছি
আমরা we শিখেছি
অনুশীলনী হিসাবে আপনার রিপোজিটরীতে তিনটি stashes বানান
git stash show command অন্বেষণ করুন
git stash show এবং git stash show stash @{1} commands মধ্যে পার্থক্য বুঝুন
নবীনতম stash প্রয়োগ করুন প্রয়োগ করুন – git stash pop
এবং repository থেকে সকল stashes মুছে দিন ইঙ্গিতgit stash clear
এই link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় video ডাউনলোড করে দেখুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ